আমি এইখানে একটা বড় মাঠ দেখতে পাচ্ছিমাঠের মধ্যে অনেক গুলো মাঠের অনেক পিছন দিকে অনেক গুলো গাছ দেখতে পাওয়া যাচ্ছে পুরো ঝাউগাছ।

উপরে আকাশি রঙের আকাশ নীল কালার -এর আকাশ হয়ে আছে চারিদিকে গাছ ।

সবুজ রঙের হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে বোঝা যাচ্ছে যে --

উপরে আকাশ নীল রঙের দেখা যাচ্ছে ইস্কুলটা -টা কিন্তু সবুজ হালকা সবুজ রঙের ইস্কুল ।

মেঝেটা লাল কালার -এর মার্বেল দিয়ে করা নিচেটা করা আছে উপরের টা --

ছাদটা ঢালাই হবার সম্ভবতঃ --

কাঁচ দেওয়া আছে বারান্দাগুলো জানলা গুলোয়--

আর উপরে নীল রঙের --

এটা একটা পার্ক -এর ছবিঅল্প ছবিটাই দিয়েছে আমি ঐজন্য বেশি কিছু বলতে পাচ্ছি না ।একটা গুরু বাবার মূ--

কেউ আছে মূর্তিটায় লেখা আছে গুরুর পার্ক ।

সাদা রঙের আকাশ দেখতে পা--

চারিদিকে এখানে ইলেক্ট্রিক দে তার--